কিছু বড় দেয়াল আছে বাড়ি আছে।

চকলেটস এন্ড কেক আছে।

পেট্রোল পাম্প -এর ওপরে আলো জ্বলছে ব্লু রংয়ের।

পেট্রোল পাম্পে এখানে ডিজেল লেখা।

দুটো স্কুটি দাঁড়িয়ে আছে। একটা কালো রংয়ের একটা লাল রঙের।

পাশে একটা লোক দাঁড়িয়ে আছে যার কালো রংয়ের ব্যাগ আছে এটা দক্ষিণ দিনাজপুর ডিস্টিক ব্যাংক এল.টি.ডি. ।

ওদিক থেকে আলো পড়েছে জলে। যাতে গাছ আছে কটা।

টা স্বামী বিবেকানন্দ ভবন ।

এখানে কিছু অনেকগুলো চিংড়ি মাছ আছে।

পাশে কয়েক গুলো কয়েকটা মাছ আছে।

চিংড়ি মাছগুলো শোলার বাক্সের উপর রাখা।

আর ব্লু রঙের প্যান্ট পড়ে আছে পিছনে গাছ আছে।